আহ সেখানে শহীদ দিবস পালিত হয় প্রত্যেক বছর একুশে জুলাই ।

ছবিতে আমরা একটি আহ শ্রী শ্রীমত আ গৌতম বৌদ্ধের ছবি দেখতে পাচ্ছি। যেখানে গৌতম বৌদ্ধ রয়েছে।

কোন শহরতলীর একদম সন্ধের আগে যে মুহূর্তটা আসে।

পুরীতে বিশাল বড় রথ হয় আমাদের এখানেও রথ তলা বলে প্রচুর জায়গা আছে।

ইউনিভার্সিটি বাংলায় যাকে বলে বিশ্ববিদ্যালয়। আমাদের আহ কল্যাণীতে আছে বিধান চন্দ্র রায় যেটা করেছিলেন তার মনের মতোন করে কল্যাণী বিশ্ববিদ্যালয়।

কোন এক চোর এস .বি .আই এর এ .টি .এম চুরি করতে গিয়ে এই পাসবুক আপডেট এর মেশিন চুরি নিয়ে চলে গে চুরি করে নিয়ে চলে গেছিল। সেটা আরো মজাদার বিষয় এই একুশ সেকেন্ডে সেটা বলা সম্ভব না।

আহ হাউজিং হয়। এরকম বাইরে একটা মাঠের ছবি যেখানে একটা ফুটবল এর বার পোস্ট রয়েছে। ফুটবল খেলতে কে না ভালোবাসে। এখন তো আবার ফি.ফা. ওয়ার্ল্ড কাপ হচ্ছে।

মুদিখানার দোকান যাকে অনেকে মেদনীপুরের দিকে ভুসীমালের দোকান বলা যায় বলে স্টেশনারি -ও আছে।

আহ বাইরে কিছুটা ঘাট আছে যেখানে আ বয়স্করা সন্ধ্যেবেলা এসে বসেন।